ওখানে ওরকম একটু ওইটা নিয়ে সমস্যা আছে, কেউ ভালো করে কথা বলে না, কারণ আমি ওর সাথে গেছিলাম তো as avisitor তোর company তে যেতে দেয়। ওর company তে যেতে দেয় যখন কেউ থেকে যায় তো, যেতে দেয় আমি interview এর পরে ওর সাথে ওর ক্যান্টিনে গেছিলাম। আহ ক্যান্টিনে গিয়ে তারপরে ওখানে একটু চা টা চা খেলাম সে সময় আমি একটু লক্ষ্য করলাম যে environment টা একটু খারাপ আছে আর আহ কারণ ওখানে এতো pressure রে সবাই কাজ করে না। যে কেউ ভালো করে কারোর সাথে কথা বলে না প্লাস তোর একটু আহ বেশি কেউ drug addict হয়ে যাচ্ছে কারণ pressure বেশি তো, কেউ বেশি smoke করছে কেউ বেশি drink করছে, এরকম কথা একটু শুনতে পেলাম। আহ তো আমি বললাম বাবা side effect যখন আছে কাজে তাহলে ওই কাজে না করাই ভালো

হ্যাঁ, ওটাই দেয় তাইজন্য তো বললাম যে আমি শুধু একটা experience এর জন্য গেছিলাম কিছু হোক না হোক experience তো gain হবে হ্যাঁ, হ্যাঁ সেটাই তাই জন্য গেছিলাম, আর কিছু না। দেখি আর কি হয় না হলে তোর মতো দুটো টিউশনি ধরে নেব হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন best জানিস? আমার যা মনে হচ্ছে। এত দিন কাজ খোঁজার পর মানে কিছু না পেলে, আর যেটা পাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে অনেক দূর হম বা কিছু মানে কোনো একটা, কোথায় দিয়ে সমস্যা আছে, তার থেকে ভালো ঐ তিন চারটে ওই একটা group পরিয়ে দুটো batch পরিয়ে এখন মাসে দশ হাজার টাকা লোক কামাচ্ছে,

শুধু দুটো group পরিয়ে দুটো batch তাহলে সেরকম আমার তো এত মানে আহ এমনি যে বা~ বাচ্চা দের পড়াতে পারব না তাই

খরচ তো দেখ, এখন রোজের খরচা তো লাগেই, তাই না

আর সব জিনিসের দাম তো বেড়ে গেছে,

ওটা, ওটাই তো দেখ না তিন তিন টাকার একটা ছোট জিনিসের বেড়ে গেছে তাহলে বড়ো জিনিস কত বাড়া হবে তারপর কোথায় তুই যদি যাস বেরোশ, তাহলে এখন গাড়ি ভাড়া তোর একশো টাকা minimum ধরে রাখ,

হম হম এইসব করেই আর কি আর তো shopping তো বলিস না, shopping এ তো মানে যে জিনিসের দাম একশো টাকা ভালো জিনিস কিনতে গেলে সে জিনিসটা ভালো দাম ও দিতে হয়। তাই না ওটা তো দিতেই হবে, নাহলে হবে কোথায় হ্যাঁ, হ্যাঁ এইসবে চলছে মানে অনেক খোঁজ নিচ্ছে জানিস সবাই কে বলে রেখেছি যে কাজ টাজ হলে বলবি, কাজ টাজ হলে বলিস,

আহ তোর তো, তোর কাছে তো ঠিক আছে, তোর কাছে তো টিউশনি তো আছে, আমার কাছে তো ওটাও নেই। এবার দেখি হ্যাঁ রে, চেষ্টা করি যদি পেয়ে যাই। হম ঠিক আছে আমাকে যদি কেউ বলে না তাহলে আমি তোকে ও বলব, ঠিক আছে। okay okay একদম definietly বলিস। শোন্ না আমার student চলে এসেছে, আমি তোকে পরে call করছি আঁ, okay okay okay যা পড়াশুনা তে আগে ধ্যান দে।

okay রাখ।

এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো আরে আমি আজকে call করলাম যে কি বলবো একটা bike কিনতে চাই একটা তো কি bike কিনবো আর secondly loan এ যদি bike পাওয়া যায় একটু লা~ long term loan যদি পাওয়া যায় ওই জন্যই আমি phone করলাম যে তোমার থেকে যদি আমি

আমার এক সাথে বেশি টাকা দেওয়া সম্ভব নয় হ্যাঁ সেও আছে তো তোমার এমনি কোনো finance এর card আছে? তারপরে কি আছে ওই girlfriend ও বলছে তোমার তো bike নেই bike নেই হ্যাঁ তোমার কোনো এমনি finance এর card আছে কোনো?

finance এর কোনো card আছে কোনো finance company র card করা আছে যেমন Bajaj finance, Alliance, TATA AIG সেরকম কি card করা আছে কিছু? হ্যাঁ hello শুনতে পাচ্ছো ওই বলছিলাম যে তোমার কি কোনো finance এর card আছে? Bajaj finance বা the Alliance, TATA AIG তাহলে তো তুমি এমনি জেম~ যে bike কিনবে showroom এ যাবে ওরাই করে দেবে

তোমার তোমার দেখবে তোমার কি বলে credit score দেখবে তোমার কি রকম আছে credit score যদি ঠিক থাকে তাহলে তো হই যায় সম্ভবত তুমি তো এমনি কি job করো তো?

stylish একটা ভালো bike নিতে বলছে নিতে চাই তোমার কি জন্য দরকার refill মানে তুমি কি আহ মানে এমনি শহরে চলা চলের জন্য নাকি দূরে যাত্রার জন্য bike চাও? দেখো আমার তো আছে main issues তো finance নিয়েই আছে

আচ্ছা আচ্ছা তাহলে girlfriend এর যদি যদি কিনতে হয়ে তাহলে বলবো আমি e-bike নিয়ে নাও মানে battery bike rebolt company র একটা bike বেরিয়েছে battery bike

finance এ পাওয়া যাবে finance টা কি ভাবে loan নেবো

finance এখন কিছুই না ওদের showroom এ যাবে হ্যাঁ ওরাই তোমার সব ব্যবস্থা করে দেবে তোমায় down payment খুব nominal down payment দশ পনেরো হাজার টাকা এরকমই মনে হয়ে পরে

তো ওই bike টা নিতে পারো rebolt এর bike টা খুব stylish দেখতে খুব সুন্দর double carry তোমার girlfriend আর তোমার জন্য যথেষ্ট, তেলের খরচা নেই maintenance খরচা নেই কিছু নেই এইটা কি e-bike? e-bike হ্যাঁ battery bike না e-bike টা তো না ওই যে কি একটা K দিয়ে একটা নাম আছে না এই একটা bike

কিন্তু আমার finance এর detail টা একটু loan এর details টা ভালো করে বলো process টা বলো KTM bike টার যেটা আছে অনেক model আছে minimum model এর দাম তোমার এক লাখ আশি দু লক্ষ এরকম বুঝলে তো? আহ তো ওই bike টা নেওয়া যেতেই পারে down payment যেরকম normal হয়ে তিরিশ পৈতিরিশ হাজার টাকা থেকে পন্চাশ হাজার টাকা অবধি down payment তার পরে যেটা হবে সেটা E. M. I. টা সাত বছর অবধি ওরা E. M. I. option দেয় সাত বছরের তা তুমি যত কম E. M. I. নেবে তোমার আহ মান~ monthly টাকাটা কম পরবে but যদি আহ টেনে দাও তাহলে একটুখানি প~ পরে মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকা করে পরে সাত বছরের E. M. I. down payment টা যত বেশি দেবে তত তোমার monthly problem টা কম হবে Okay তাহলে যদি আমি পঞ্চাশ হাজার দিয়ে দি হ্যাঁ তাহলে ধরো না তাহলে আর আড়াই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলে ধরো সাত বছরে ওই তোমার চার হাজারের কাছা কাছি পরবে আচ্ছা monthly কত হয়ে যাচ্ছে? monthly চার হাজার করে পরবে তোমার

এইটাতে interest এইটা কি bank এর না হ্যাঁ হ্যাঁ bank থেকেই করে দেবে direct তোমার bank থেকে না অন্য bank থেকে মানে finance bank

এর আগে কি কোনো bike finance এ নিয়েছো নাকি প্রথমই তো না?

আহ তারপর এরপর যেমন আমার যেমন আগে ব্যা~ bike finance করেছিলাম তারপর second bike টা যখন নি finance এ তখন আর cheque সেক দিতে লাগেনি এমনি তোমার দেখে approve করে দিয়েছে

আর যদি credit card দিয়ে bank এ যেমনি ধরে নাও ICICI bank বা S. B. R. C. এই সব bank এর যে credit card দিয়ে bike টা হবে না phone হয় credit card এ bike হবে না ও credit card এ এর credit limit কত তোমার, তোমার credit card এ limit কত আড়াই লাখ অবধি limit আছে তোমার? আহ credit card এর limit আহ আমি কিন্তু loan এ নেবো তো E. M. I. এ হ্যাঁ তো credit card এ হবে না তাহলে E. M. I. তো তাহলে তোমার ওই আহ ওখান থেকেই তোমার bank থেকেই loan করতে হবে

আর যদি আমি আচ্ছা তাহলে মাঝখানে যদি bike টায়িক চুরি হয়ে যায় বা সেরকম কিছু হয়ে তাহলে? insurance করা থাকবে তো insurance থাকে তো insurance করা থাকবে পুরো হচ্ছে তোমার bottom to bottom insurance মানে পুরো সামনে beam to beam মানে beam to beam insurance মানে সামনে bike এর beam থেকে শুরু করে পেছনে bike এর beam অবধি

আর কোনো accident হলো কোথাও ভেঙ~ ভাংচুর হয়ে গেলো কিছু হলো হ্যাঁ insurance দিয়ে দেবে claim করলেই দিয়ে দেবে নতুন লাগিয়ে দেবে এখন আর ঝামেলা খুব কম কিন্তু ওই সব claim করলে তো ধরে নাও আমার যদি আহ bike এর যে damage হয়েছে দশ হাজার টাকা খরচা হলো ওরা বলবে যে না এইটাতে তো আমরা শুধু পাঁচ হাজার টাকা দেবো তখন না না না না না না না ওরকম option থাকে ওইটা হচ্ছে প্রথম bike নেওয়ার প্রথম এক বছরের মধ্যে তুমি পুরোই পাবে

তো এইগুলো কি আমাদের নিজেদের bank থেকে করাতে হবে না ওরা করিয়ে দেবে?

তুমি showroom এ যাবে ওদের ওখানে লোক থাকে তো এই সব process করাটা safe তো? হ্যাঁ হ্যাঁ full safe আর I. D. proof ওই সব কি কি সব documents দিতে হবে? তোমার হচ্ছে bank এর details তিনটে তোমার আহ আহ cancelled cheque ঠিক আছে তোমার PAN card তোমার aadhar card বাস আর তোমার license তো তিনটে cancelled cheque কেন দিতে হবে? cancelled cheque দিতে হবে এতো তোমার আহ মানে যদি by chance তোমার account থেকে না যায় তাহলে ওটা cheque টা ওরা sign করে ওই amount টা নিয়ে নিতে পারবে কিন্তু cancelled cheque টাকে তো ওরা use করতে পারবে না না use করতে পারবে না but by chance ধরো তোমার account থেকে টাকা bounce হলো মানে টাকা গেলো না আহ তখন ওখান থেকে ওরা cheque এর through নিয়ে নেয় তোমার bounce করা cheque টা আছে তিনটে cancelled cheque না sorry মানে তিনটে তোমার sign করা cheque

হ্যাঁ হ্যাঁ তিনটে sign করা cheque ওর বেশিও নেবে না ওর বেশি নিলে আবার তুমি claim করতে পারো ওরা বেশি নেয় না

সঙ্গে সঙ্গে হয়ে যায় দু ঘন্টার মধ্যে আর bike এর ওই কি registration number ওই সব ও দিতে হয়ে? ওগুলো ওগুলো registration number bike নেওয়ার তোমার কুড়ি দিন পরে

কুড়ি থেকে এক মাস পরে number plate এগুলো সব এক মাস পরে

তো মানে সঙ্গে সঙ্গে bike পাবো না তাই তো? bike সঙ্গে সঙ্গে পেয়ে যাবে মানে bike এর number plate ওগুলো পেতে এক মাস লাগবে

আর কিন্তু interest অনেক বেশি হয়ে যাবে না আর যদি আমি একদম পুরো down payment করে দি তাহলে ওই আড়াই টা আড়াই লাখ এই পাচ্ছি

down payment তোমার করতেই হবে অল্প হোক বেশি হোক down payment তোমায় করতেই হবে না down payment বলতে full payment যদি করে নি

E. M. I. এ নিলে extra কত পরবে আমার কত percentage টা পরে যাবে? পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি পরবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মানে প্রায় ধরে নাও two lakh fifty thousand যদি হয়ে তাহলে তিরিশ হাজার মানে প্রায় তিন লাখের ওরে বাবা কিন্তু ওইটার তো আর resale value কিছু পাবো না পরে KTM এর resale value আছে KTM, Hero, Yamaha এগুলোর resale value আছে Bajaj এর resale value কম খারাপ হয়ে যায় Honda র resale value মোটামুটি আছে হ্যাঁ Honda র ও আছে

ওরাই করে দেবে হ্যাঁ আহ না না না তোমাকে এক বছর পর পর insurance change করতে হবে insurance renew করতে হবে pollution renew করতে হয়ে এক বছর পর পর গাড়ির paper পত্র okay করে নিতে হয়ে

না না না না না না এখন তো Phonepe, Google pay তেই হয়ে যায় আর pollution টা তোমার যে কোনো petrol pump এ যাবে ধোঁয়া test করে দেবে ওরা হম হম হম আচ্ছা ওরা ওইখান থেকে একটু মানে যেকোনো private petrol pump যেকোনো petrol pump বলছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে ওটা government recognised certificate হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওদের system থাকে direct system থাকে pollution এর

হ্যাঁ সেটা করতে পারো সেটাও করলে করে তো অনেকে করে personal loan নিয়ে নিলে তারপরে personal loan টা তুমি নিজের যেরকম monthly monthly দিতে চাও দিয়ে দেবে সেটাও করতে পারো ওইটাতে কি amount বেশি পরে যাবে? না না ওইটাতে তোমার loan এর amount তোমার loan এ যা rate থাকবে সেই rate দিতে হবে এবার bike তুমি কম দামে পেয়ে যাবে হ্যাঁ এবার bank থেকে loan নিলে সেটার একটা minimum rate নেবে bike এর থেকে মনে হয়ে কমই নেয়। ওই এখন তো অনেকগুলো এই loans বেরিয়েছে না bank এর যেটা accessories বা নিজের personal কোনো expense এর জন্য যদি নিতে হয়ে আহ দেখতে পারো দেখতে পারো তো কোন bank টা ভালো থাকবে ICICI না HDFC না গাড়ির দিক দিয়ে HDFC আর HDFC আর ICICI তে খুব offer থাকে

তোমার কি কোনো agent জানা আছে bank ট্যাঁক এর কোথাও

KTM এ আমি জানি না আরে এইখানে তো কোনো warranty warranty types এর কোনো ঝামেলা নেই কি এক বছরের warranty এর মধ্যে কিছু হলেই হ্যাঁ হ্যাঁ এক বছরের warranty আছে তো গাড়ির এক বছরের মধ্যে তোমার যা হবে মানে warranty যদি না ভাঙে গাড়ির কোনো disturb হলে চ~ ঠিক করে দেবে

আর এমনি after sales service এর যদি করাতে হয়ে ওইটা কি তোমাকে এক মাস পুরো আহ মানে এক মাস বলছি পুরো এক সপ্তাহ service করতে হবে তোমাকে অনেক expensive না? Okay

ভাবতে হবে না loan এ নিচ্ছি তো actually loan এ নিচ্ছি তো একটু ভেবে ভেবেই নিতে হবে সেই জন্যে দিলে ওইটা খুব ভালো আরে আর ঠিক আছে ঠিক আছে welcome রাখছি টাটা। কৃষি ভারতীয় অর্থনীতি এবং দেশের অন্য তমো প্রধান খাদ হাজার বছর ধরে এটি দেশে বিদ্যমান ছুটির দিনে

গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে দুগ্ধ পোল্ট্রি মৎস ইত্যাদি পশুপালন আর অধীন এ আসে কৃষি একটি উবখাদ বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত চাষের কৈশল ভারতে সহযোগিতা অর্জনে এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটি স্বনির্ভর অবস্থা অর্জনে সহায়তা করেছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ তমো গম ধান উৎপাদন করি এছাড়াও ভারত বিশ্বের বৃহৎতম মশলা রপ্তানি কারক প্যাথম্মিক ভাবে অদা এলাচ কারী পাউডার তেতুল মৌরি ইত্যাদি রপ্তানি করে উত্তর প্রদেশ ভারতে গম এবং আখের বৃহত্তম উৎপাদক চলো বহু পরিবর্তে ওহ দূষণ কৃষি পণ্যের গুণমান ও ফলনের উপর কিরূপ প্রভাব ফেলেছে জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে GDP